এটি দেখতে একটা অনেক বড়ো পুকুর মনে হয় নৌকা আছে দুটো একটা নৌকায় ওই দূরের দিকে যাচ্ছে আসন পুরো পরিষ্কার আছে।

ভিতর দেখে অনেক কটা পেড়ে কোন লাগানো আছে | সামনে কিছু একটা কেমিক্যাল মনে পড়ে আছে।

ডিজাইন দেওয়া আছে একটা কৃষি মানুষ দাঁড়িয়ে আছে হাতে ডান্ডা নিয়ে । একটা ছেলে গেট -এর ভেতর দিকে দাঁড়িয়ে আছে ।

এটি একটা কার আছে কারটা রিপেয়ার এর জন্য জন্য দাঁড়িয়ে আছে কারের সব ইঞ্জিন বেগরা বাইরে তার উপরে সব রিপেয়ার হচ্ছে।